হম ভবনের সামোনে একটি গাড়ি দেখা যাচ্ছে।

প্রবেশদ্বারের সামনে বেশ কিছু মানুষ হাঁটাহাঁটি করছে।

এছাড়া মূর্তির পাশে একটি সাইনবোর্ডও রয়েছে।

ল্যাবের টেবিলে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জাম রাখা আছে।

ছবিতে বেশ কয়েকটি রঙিন ব্রেঞ্চও দেখা যাচ্ছে।

প্রবেশদ্বারের সামোনে কিছু মানুষ বসে আছেন।

ভবনের সামোনে একটি পতাকা উত্তোলনের মঞ্চ তৈরি করা হচ্ছে।

কর্মীটি একটি যন্ত্রপাতি ব্যবহার করছেন।

ছবিতে একটি ট্রান্সফরমারো দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং কিছু বলছেন।

মসজিদের দেওয়ালে কিছু লেখা দেখা যাচ্ছে।

ছবিতে বেশ কয়েকজন মানুষও দেখা যাচ্ছে।

ছবিতে একটি মেলার দৃশ্য দেখা যাচ্ছে।

পিছনে সারিবন্দীভাবে বিভিন্ন দোকান ও স্টল দেখা যাচ্ছে।

ছবিতে একটি রেল -এর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে।

দোকানের ওপরে একটি বড় সাইনবোর্ড রয়েছে।

ঘরটির মধ্যে একটি ছোটো টিভিও দেখা যাচ্ছে।

বাম পাশে একটি কাঠের বাড়ি রয়েছে যা মাটির থেকে কিছুটা উঁচুতে তৈরি।

ছবিতে একটি বইমেলার দৃশ্য দেখা যাচ্ছে।

টলগুলির মধ্যে বিভিন্ন ধরনের বই রাখা রয়েছে।

নদীর পাড়ে কিছু পুরনো ঘরবাড়িও রয়েছে।

যেখানে কয়েকটি মোরগ ও মুরগি ঘুরে বেড়াচ্ছে।

একজন শিক্ষিকা তাদের কাজের পর্যবেক্ষণ করছেন।

বাসস্ট্যান্ডটি অনেক পুরোনো বলে মনে হচ্ছে।

এছাড়া বাসগুলির পাশে একটি গাড়িও দেখা যাচ্ছে।

পথের দুইপাশে লাল রঙের ভবন রয়েছে।

কিছু গাছের গায়ে সাদা ও নীল রঙের প্রলেপ দেওয়া হয়েছে।

ছবিতে বেশ কয়েকটি বড়ো বড়ো গাছ ও বেশ কয়েকটি ছোট গাছও দেখা যাচ্ছে ।